পর্লে if এবং ifelse কন্ডিশনাল স্টেটমেন্টের tutorial আপনাদের স্বাগত
এখানে
if এবং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
gedit text editor ও ব্যবহার করব
আপনি পছন্দের text editor ব্যবহার করতে পারেন
ভ্যারিয়েবল এবং comments সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে have
এখানে for foreach while এবং dowhile লুপের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক tutorials জন্য spoken tutorials website যান
perl নিম্নলিখিত কন্ডিশন প্রদান করে
if ifelse
ifelsifelse এবং
switch in tutorial if এবং ifelse statements সম্পর্কে শিখব
if স্টেটমেন্টের ব্যবহার
একটি নির্দিষ্ট condition সম্পূর্ণ হলেই code execute করতে করা হয়
কন্ডিশনাল স্টেটমেন্টের syntax হল :
if space প্রথম বন্ধনীতে condition বন্ধনী বন্ধ করুন space কোঁকড়া বন্ধনী খুলুন
enter টিপুন
কোডের অংশ সেমিকোলন কন্ডিশন true হলে এটি এক্সিকিউট করা হবে
enter টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
স্টেটমেন্টের ভিতরের code condition true হলেই এক্সিকিউট করা হবে
এখন এর একটি উদাহরণ দেখি
terminal খুলুন এবং লিখুন
gedit space conditionalblocks dot pl space &
এবং enter টিপুন
এটি gedit এ conditionalblocks pl file খোলে
screen প্রদর্শিত নিম্নলিখিত code লিখুন
এখানে if এর জন্য নির্দিষ্ট condition রয়েছে যা count ভ্যারিয়েবলের value যাচাই করে
এখানে == চিহ্ন লক্ষ্য করুন এটি comparison কম্পেরিজন operator
condition $count == 5 count ভ্যারিয়েবলের ভ্যালুসের জন্য যাচাই করা হয়
এটি 5 when সমান হলে if ব্লকের ভিতরের code এক্সিকিউট হবে
ctrl + s টিপে file সংরক্ষণ করুন
এখন terminal ফিরে যাই
নিশ্চিত করুন যে আপনি file সংরক্ষণ করার ডিরেক্টরিতে রয়েছেন
কোনো কম্পাইলেশন বা syntax error যাচাই করতে লিখুন
perl স্পেস hyphen c স্পেস conditionalblocks dot pl
এবং enter টিপুন
নিম্নলিখিত line terminal window প্রদর্শিত হবে
conditionalblocks pl syntax ok
কোনো কম্পাইলেশন বা syntax error no থাকায় script execute করতে লিখব
perl স্পেস conditionalblocks dot pl
এবং enter টিপে
নিম্নলিখিত output terminal দেখানো হবে
i am inside if statement
এখন gedit এ ফিরে যাই
একইভাবে আমরা উপরের স্টেটমেন্টকে লিখতে পারি
print space double উদ্ধৃতিতে i am inside if statement স্ল্যাশ n উদ্ধৃতি বন্ধ করুন space if space প্রথম বন্ধনীতে dollar count space == space 5 বন্ধনী বন্ধ করুন semicolon
এখন ifelse statement সম্পর্কে শিখব
এই user execute করতে চাইলে ব্যবহার করা হয়
condition true হলে code অংশ এক্সিকিউট করা
condition false হলে code অপর অংশ এক্সিকিউট করা
এই ifelse condition syntax হল
if space প্রথম বন্ধনীতে condition বন্ধনী বন্ধ করুন space কোঁকড়া বন্ধনী খুলুন enter টিপুন
code অংশ semicolon
if condition true হলে এটি এক্সিকিউট হবে
enter টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন space else space কোঁকড়া বন্ধনী খুলুন enter টিপুন
code অপর অংশ semicolon
if condition false হলে এটি এক্সিকিউট হবে
enter টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন gedit we তৈরী করা conditionalblocks pl file যাই
count ভ্যারিয়েবলে 4 ভ্যালু নির্ধারিত করি if ব্লকের শেষে লিখুন space
else
space কোঁকড়া বন্ধনী খুলুন enter টিপুন
print space double উদ্ধৃতিতে i am inside else statement স্ল্যাশ n double উদ্ধৃতি বন্ধ করুন semicolon
enter টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
$count ভ্যারিয়েবলে 4 নির্ধারিত করা হয়েছে
যেহেতু count ভ্যারিয়েবলের match 5 এর সাথে মেলে না
if ব্লকের ভিতরের code এক্সিকিউট হবে না
এর বদলে else ব্লকের ভিতরের code এক্সিকিউট হবে
ctrl + s টিপে file সংরক্ষণ করুন
এখন terminal ফিরে যাই
লিখুন perl স্পেস hyphen c স্পেস conditionalblocks dot pl কোনো কম্পাইলেশন বা syntax error যাচাই করতে
এখন enter টিপুন
terminal প্রদর্শিত line হল
conditionalblocks pl syntax ok
কোনো কম্পাইলেশন বা syntax error no থাকায় script execute করতে লিখব
perl স্পেস conditionalblocks dot pl
enter টিপুন
নিম্নলিখিত output terminal প্রদর্শিত হবে
i am inside else statement
সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছি
if এবং ifelse কন্ডিশনাল statements
স্যাম্পল programs ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হিসাবে প্রিন্ট
করুন it is an open source language
যখন ঘোষিত করা ভ্যারিয়েবলের value perl has
অন্যথায় print করুন it s a proprietary language
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়